libreoffice draw তে বস্তু নিয়ে মৌলিক কাজ করা সম্পর্কিত এই কথ্য tutorialএ আপনাদের স্বাগত
in tutorialতে আপনি শিখবেন:
বস্তু cut copy paste করা
হাতল গুলি ব্যবহার re বস্তুর আকার পরিবর্তন re
বস্তুগুলি সুসজ্জিত করা
বস্তু দলবদ্ধ এবং দল মুক্ত করা
একটি দলের প্রতিটি বস্তু সম্পাদন করা
একটি দলের মধ্যে বস্তু সরান
এখানে আমরা ubuntu linux সংস্করণ ১০ ০৪ এবং libreoffice সংকলন সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
desktopwe সংরক্ষিত watercycle file খোলা যাক
এখন এই ছবিতে আরো তিনটি মেঘ copy এবং paste করুন
প্রথম মেঘ নির্বাচন করুন তারপর context menu দেখতে then click করুন এবং copy click করুন
তারপর কার্সারটি পৃষ্ঠায় রাখুন context menu জন্য আবার then click করুন এবং paste click করুন
কিন্তু আমরা কেবল একটিমাত্র মেঘ দেখতে পাচ্ছি !
যে মেঘটি আমরা copied এবং পেস্ট করেছি সেটি কোথায়
copied করা মেঘ আসলে মূল মেঘএর উপরেই যুক্ত হয়ে গেছে !
এই মেঘটি নির্বাচন করে বাঁদিকে সরিয়ে নিয়ে যাওয়া যাক
একই পদ্ধতিতে আরো একটি মেঘ তৈরি করা যাক
মেঘ নির্বাচন copy context menu জন্য ডান click করুন এবং copy click করুন
আবার context menu জন্য ডান click করুন এবং paste click করুন
এখন copied করা মেঘটি নির্বাচন করে বাঁদিকে সরান
আমরা বস্তুর copies তৈরী করার জন্য কিছু shortcut ব্যবহার করতে পারি
ctrl + c একটা বস্তু copy করে
ctrl + v একটি বস্তু paste করে
ctrl + x একটি বস্তু cut দেয়
মেঘ নির্বাচন করুন এবং ctrl ও c কীদুটি একসাথে টিপুন
মেঘটি copied করা হয়েছে
paste করার জন্য ctrl ও v কীদুটি একসঙ্গে টিপুন
এখন মেঘটি নির্বাচন করে পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করুন
এই tutorial সাময়িকভাবে থামান এবং এই অনুশীলনীটি সম্পূর্ণ করুন
আপনার draw fileএ দুটি পৃষ্ঠা যুক্ত করুন
প্রথম পৃষ্ঠায় দুটি বস্তু আঁকুন
প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতাতে একটি বস্তু copy করুন
দেখুন কোথায় প্রতিলিপি করা বস্তুটি স্থাপিত হয়েছে
একটি বস্তু cut করে paste করুন আপনি you কাজের জন্য short cut cut ব্যবহার করতে পারেন
পরীক্ষা করুন আপনি যখন বস্তুটি cut করলেন সেটির একটি copy তৈরী হয় কি না
এবার এই মেঘের আকার হ্রাস করুন
তাহলে প্রথমে এটি নির্বাচন করুন
এখন হাতলগুলি দেখা যাচ্ছে
এরপর কার্সারটি কোনো একটি হাতলএর উপর স্থাপন করুন যতক্ষণ না তীরমুখগুলি দৃশ্যমান হচ্ছে
এখন মাউসের বাম বোতাম ধরে রাখুন এবং মেঘ ছোট করার জন্য তীর ভিতরের দিকে টেনে আনুন
মেঘটি বড় করার জন্য তীর কে বাইরের দিকে টানুন
এই তীর কে arrow বড় করার জন্য প্রথমে to নির্বাচন করুন
এখন কার্সারটি কোনো একটি হাতলএর উপর আনুন
একটি বর্গক্ষেত্র সহ একটি ছোট স্বচ্ছ তীর cursor এর প্রান্তে নীচে প্রদর্শিত হবে
এখন কীবোর্ডের shift key টিপুন মাউসের বাম বোতাম টিপুন এবং তীর এর handle ব্যবহার করে এটি নিচে টানুন
যদি shift key টেপেন তাহলে আপনি অনেক size বস্তুর পুনঃ মাপ করতে পারবেন
একটি বস্তুর হ্যান্ডলগুলি ব্যবহার করে আকার পরিবর্তন করাকে বলা হয় dynamic resizing
এর অর্থ হল এখানে আমরা সঠিক পরিমাপ ব্যবহার করি না
আমরা পরবর্তী tutorialswe সঠিক পরিমাপ ব্যবহার বস্তুর আকার পরিবর্তন করতে শিখব
অনুরূপ পদ্ধতিতে একটি আয়তক্ষেত্রের প্রস্থ বৃদ্ধি করা যাক
আয়তক্ষেত্রটি নির্বাচন করুন কীবোর্ডের shift key টিপুন এবং সেটি উপরের দিকে টানুন
draw window নীচের দিকে status bar এ দেখুন
লক্ষ্য করুন আমরা যখন আয়তক্ষেত্রের আকার পরিবর্তন করি সেটির মাত্রা পরিবর্তিত হয়
status barএ বস্তুর অবস্থান এবং মাত্রার পরিবর্তন দেখায়
এখন এখানে যেমন দেখানো আছে মেঘগুলি এবং সূর্য সেরকম সাজিয়ে নেওয়া যাক
মেঘগুলিকে সনাক্ত করার জন্য বাম থেকে ডানে তাদের সংখ্যা ১ ২ ৩ ৪ করা যাক
সংখ্যাগুলি যোগ করার জন্য এই মেঘএ double click করুন এবং লিখুন ১
একইভাবে অন্যান্য মেঘগুলির number দিন
এখন মেঘ ৪ নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন
এটিকে সূর্যের পিছনে পাঠানোর জন্য context menu জন্য মেঘএর উপর sun click করুন
arrange নির্বাচন করুন এবং send backward click করুন
মেঘ ৪ এখন সূর্যের পিছনে চলে গেছে
send backward একটি বস্তুকে বর্তমান স্তর থেকে এক স্তর পিছনে পাঠায়
এখন মেঘ ৩ নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন
context menu জন্য ডান click করুন arrange click করুন এবং send to back নির্বাচন করুন
মেঘ ৩ এখন সূর্য এবং মেঘ ৪ এর দুটোরই পিছনে চলে গেছে
send to back একটা বস্তুকে শেষ স্তরএ পাঠায়
এখন slide এর মতন দেখাতে করে মেঘগুলি সাজানো সহজ হয়ে গেছে
মেঘ ৪ নির্বাচন করুন context menu জন্য ডান click করুন arrange click করুন এবং bring to front নির্বাচন করুন
bring to front একটা বস্তুকে প্রথম স্তরে আনে
তারপর মেঘ ৩ নির্বাচন করুন context menu জন্য ডানদিকের বাটন click করুন arrange এবং bring forward click করুন
bring forward একটি বস্তুকে এক স্তর এগিয়ে আনে
এখন মেঘ ২ নির্বাচন করুন এবং মেঘ ১এর ওপরে রাখুন
slide এ দেখানো আছে তেমনভাবে মেঘগুলি সাজানো হয়ে গেছে
পরবর্তী মেঘ এর সংখ্যা মুছে ফেলা যাক
এই কাজের জন্য মেঘ এর উপর double click করুন তারপর number নির্বাচন করুন তারপর সংখ্যাটি নির্বাচন করুন এবং কীবোর্ডের মুছুন key টিপুন
এই নিয়োগের জন্য এখানে tutorialএর বিরাম
একটি বর্গাকার একটি তারকা একটি বৃত্ত আঁকুন এবং এখানে যেমন দেখা যাচ্ছে তেমনভাবে বসান
প্রতিটি বস্তু নির্বাচন করুন এবং menu থেকে প্রতিটি বিকল্প ব্যবস্থা প্রয়োগ করুন
লক্ষ্য করুন প্রতিটি বিকল্পের জন্য কিভাবে বস্তুগুলির অবস্থান পরিবর্তিত হয়
এখন বস্তুগুলিকে slides এর মত করে বসান এবং bring to front এবং send to back বিকল্প দুটি নির্বাচন করুন
এরপর এই slideএ যেমন দেখানো আছে সেইমত এই জল চক্র চিত্রটিতে গাছ যোগ করা যাক
আমরা একটি গাছ আঁকতে একটি block তীর এবং একটি explosion ব্যবহার করব
আমাদের এই draw file একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক insert slide a ক্লিক করুন
এটি একটি নতুন পাতা আমাদের file যুক্ত করবে
গাছএর কান্ড আঁকার জন্য অঙ্কন toolbar থেকে block তীরচিহ্নগুলি নির্বাচন করুন
ছোট কালো ত্রিভুজ arrow উপর click করে উপলব্ধ আকারগুলি দেখুন এবং নির্বাচন করুন split arrow
পাতার উপর কার্সারটি রাখুন বাম mouse বোতাম ধরে রেখে নীচে ও পাশে টানুন
আপনি গাছের একটি কান্ড ও দুটি শাখা অঙ্কন করেছেন
এখন গাছের পাতা যোগ করা যাক
অঙ্কন toolbar থেকে তারা নির্বাচন করুন
তারপর পাশের ছোট কালো ত্রিভূজএ click করুন এবং নির্বাচন করুন explosion
এখন draw পৃষ্ঠায় যান কার্সারটি কে তীরarrow বাম শাখায় রাখুন বাম mouse বোতাম ধরে রাখুন এবং আকৃতিটি আঁকার জন্য বামদিকে টানুন
গাছwe পাতা যোগ হয়ে গেছে !
এখন গাছের ডান শাখায় we আকৃতিটির প্রতিলিপি করা যাক
আকৃতিটি নির্বাচন করুন
keyboard এ copy করার জন্য ctrl ও c কী দুটি টিপুন
তারপর paste করার জন্য ctrl ও v কী দুটি টিপুন
এখন এই আকৃতিটিকে গাছএর ডান শাখায় সরিয়ে নিয়ে যান
আমরা একটি গাছ অঙ্কন করেছি !
এবার গাছটি নির্বাচন করুন এবং নীচে নিয়ে আসুন
শুধু কান্ডটিই নিচে চলে আসছে পাতাগুলি না !
এখানে গাছের কান্ড এবং পাতাগুলিকে দুটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে
চলুন গাছের কান্ডটি যেখানে ছিল সেখানেই নিয়ে যাই
চলুন শেখা যাক কিভাবে গাছের কান্ড এবং পাতাগুলিকে একটি দলে একক ভাবে রাখা যায়
একটি দলে কোন পরিবর্তন করলে দলের সব বস্তু একসাথে পরিবর্তিত হয়
প্রথমে পাতার উপর click করুন যাতে কোন বস্তু নির্বাচিত না থাকে
তারপর অঙ্কন toolbar then select click করুন
cursor পৃষ্ঠায় নিয়ে যান এবং পৃষ্ঠাতে click করুন
এখন বাম মাউসের বোতাম টিপুন এবং টানুন যাতে সমস্ত বস্তু নির্বাচিত হয়ে যায়
আপনি একটি বিন্দুযুক্ত আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন
নিশ্চিত করুন গাছের সব অংশই যেন এই আয়তক্ষেত্রের মধ্যে থাকে
অথবা আপনি এক অথবা একাধিক বস্তু নির্বাচন করতে shift key টিপে তারপর প্রতিটি বস্তুর উপর ক্লিক করতে পারেন
context menu জন্য ডান click করুন এবং group নির্বাচন করুন
এখন গাছএর মধ্যে কোনো বস্তুর উপর click করুন
হ্যান্ডলগুলি প্রদর্শিত হচ্ছে যেন তারা একটি বস্তুরই অংশ
এই বস্তুগুলিকে এখন একক বস্তু হিসাবে গন্য করা হয়
এগুলিকে দলমুক্ত করে পৃথক বস্তু করতে গাছটি নির্বাচিত করুন এবং ডান click করে ungroup নির্বাচন করুন
এখন বস্তুগুলি দলমুক্ত হয়ে গেছে তাদের তিনটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে
চলুন আবার তাদের দলবদ্ধ করা যাক
shift key টিপে বস্তুগুলিকে পরপর নির্বাচন করুন
ডান click করে নির্বাচন করুন group
এবার গাছটিকে প্রথম পৃষ্ঠায় copy করে নিয়ে যাওয়া যাক
তাই copy করতে ctrl ও c টিপুন প্রথম পৃষ্ঠায় যান paste করার জন্য ctrl ও v টিপুন
এখন যদি আমরা দলএর মধ্যে একটি একক বস্তুকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা কি করব
আমি এর একটি সহজ উপায় দেখাবো যাতে বস্তুগুলি দলমুক্ত এবং দলবদ্ধ করার প্রয়োজন না হয়
context menu জন্য ডান click করুন
enter group নির্বাচন করুন
লক্ষ্য করুন দলএর বাইরের কোনো বস্তুরই এখন কার্যক্ষম নেই
শুধু দলএর মধ্যের বস্তুগুলিকে সম্পাদনা করা যাবে
উদাহরণস্বরূপ আমরা গাছের ডান দিকের পাতা নির্বাচন করবো এবং আকার হ্রাস করবো
পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য ctrl + z টিপুন
এখন আমাদের গাছের আকার ছোট করতে হবে যাতে সেটি জলচক্র চিত্রে ধরে যায়
তাই দলএর সম্পাদনা mode থেকে প্রস্থান করতে have
দল থেকে প্রস্থান করতে কার্সারটি পৃষ্ঠায় রাখুন এবং ডান click করে নির্বাচন করুন exit group
আমরা এখন দলwe সম্পাদনা mode we বাইরে আছি
গাছটি নির্বাচন করুন এবং কার্সারটি নীচে ডান দিকের handle উপর রাখুন
কার্সারটির এখন তীরচিহ্নa পরিবর্তিত হয়ে গেছে
তীরটিকে ভেতরে টেনে আনুন
আমরা সম্পূর্ণ গাছের আকার ছোট করেছি !
এই ছবিতে আরো তিনটি গাছ যোগ করা যাক
গাছ নির্বাচন করুন এবং ctrl এবং c টিপে copy করুন এবং তিনবার ctrl ও v টিপে তিনবার paste করুন
এর দ্বারা গাছের তিনটি প্রতিলিপি তৈরী করা হয়েছে
এখন তাদের পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করা যাক
সব গাছের জন্য এই ধাপটি পুনরায় করুন
মনে রাখবেন প্রতিটি গাছ তিনটি বস্তু দিয়ে tree করা হয়
প্রতিটি গাছ নিজেই একটি দল
আমরা বস্তুগুলিরof দল তৈরি করেছি
এখন body অঙ্কনে জলাধার যোগ করা যাক
জল বোঝানোর জন্য আমরা আয়তক্ষেত্রের পাশে ছোট কালো ত্রিভুজ যোগ করবো তারপর একটি বক্ররেখা যোগ করা হবে
একটি ত্রিভুজ আঁকার জন্য অঙ্কন toolbar থেকে basic shapes নির্বাচন করুন
ছোট কালো ত্রিভুজএ click করুন এবং সমকোণী ত্রিভুজ নির্বাচন করুন
এটি আঁকুন এবং আয়তক্ষেত্রের পাশে স্থাপন করুন
এখন জলএর গতি বোঝাতে রং দিয়ে পূর্ণ একটি বক্ররেখা আঁকুন
অঙ্কন toolbar থেকে curve নির্বাচন from এখন freeform line click from ও ফিল click from
তারপর ত্রিভুজএর উপর কার্সারটি রাখুন এবং mouseএর বাম button ধরে রেখে নীচে then আনুন
এই বক্ররেখাটিকে একটু পরিবর্তন করা যাক যাতে ওটি প্রবহমান জলএর মত দেখায়
ত্রিভুজ এবং বক্ররেখা একসঙ্গে জল সৃষ্টি করছে তাই তাদের একটি বস্তু হিসাবে দলবদ্ধ করুন
অঙ্কন toolbar থেকে select click from
তারপর কার্সারকে পৃষ্ঠায় নিয়ে যান মাউসের বাম বোতাম টিপুন এবং ত্রিভুজ এবং বক্ররেখাকে আবরণ করে টেনে আনুন
ডান click করুন এবং group নির্বাচন করুন
এখন আমরা water cyclewe কিছু মৌলিক রূপরেখা তৈরি করেছি
এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে
আপনি নিজেই এই ছবি তৈরি করুন
এখানেই libreoffice draw এর এই tutorial সমাপ্ত হল
in টিউটোরিয়ালটিতে আপনারা বস্তু নিয়ে কিছু মৌলিক কাজ শিখেছেন আপনারা শিখেছেন
বস্তুকে cut copy paste করা
হ্যান্ডলগুলি ব্যবহার re বস্তুর আকার পুনরায় পরিবর্তন re
বস্তু সুসজ্জিত
দলবদ্ধ এবং দলমুক্ত করা
একটি দলের বস্তুগুলিকে আলাদা করে সম্পাদনা করা
একটি দলের বস্তুগুলিকে সরান
নিম্নলিখিত link উপলব্ধ videothe দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorialsগুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
এই tutorialএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়